ছবিটাতে আমরা একটি জামার দোকান দেখতে পাচ্ছি।

টেবিলের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে।

সামোনে একটি বড় পোস্টার লাগানো দেখতে পাচ্ছি।

ছবিটাতে আমরা একটি গোডাউন দেখতে পাচ্ছি।

পিছন দিকে অনেক লোহার যন্ত্রপাতি দেখা যাচ্ছে।

ছবিটাতে আমরা একটি মোবাইলের দোকান দেখতে পাচ্ছি।

টেবিলের পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে।

পিছন দিকে অনেক ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে।

মঞ্চের ওপরে লাল রঙের কার্পেট বিছানো আছে।